এখানে একটি দরজা দেখা যাচ্ছে।

এইখানে এই ছবিটি দিনের বেলায় তোলানো হয়েছে।

এখানে একটি মোবাইল ফোন রাখা রয়েছে।

এখানে এ ছবিটি দিনের বেলায় তোলানো হয়েছে।

সেলুন নামে একটি চাট দেওয়া রয়েছে।

এখানে চারদিকটা জঙ্গল দিয়ে ভর্তি দেখা যাচ্ছে।

এখানে এ দুইটি ফ্যান দেখা যাচ্চে।

এখানে অনেক মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে।

এখানে চারদিকটা গাসপালা দেখা যাচ্ছে।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি দোকান।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি বড়ো পুকুর।

গাছপালা দিয়ে ভর্তি দেখা যাচ্ছে।

এই ছবিটি দিনের বেলায় তোলানো হয়েছে।

এখানে একটি প্লেট রাখা রয়েছে।

এখানে আকাশটি মেঘলা সাদা ও নীল কালার দেখা যাচ্ছে।

এই ছবিটি দিনের বেলায় তুলানো হয়েছে।